এখানে তিনটা মানুষদুজন মানুষ বসে আছে আর একজন মানুষ দাঁড়িয়ে আছেস্ন্যাক বার এর বাইরে দুজন আর ভিতরে একজন মানুষ আ--

এটা একটাবুক স্টল বুক স্টল -টাখুবই সুন্দর করে সাজানো রংবেরঙের বই দিয়ে সাজানো।